এখানে একটা গ্রাউন্ড আছে।

এটা কোনো একটা নির্দিষ্ট জায়গার স স--

কটা শাওয়ার আছে কয়েকজন দুজন সুইমিং পুলে আছে।

আঃ বেড়ার ঘরের ঘর নয়--

এখানে দুটো লাইট ।

নির্দিষ্ট ব্যক্তির ইউপিআইয়ের আইডির ছবি মনে হয় দিয়ে রেখেছে।

এটি মনে হচ্ছে একটা বাজারের ছবি যেখানে--

টুকি এটা দেখে মনে হ--

রেফ্রিজারেটরও মনে হয় আছে।

এটা দিয়ে উপরে যাওয়া যাবে।

অতটুকুই দেখে মনে হচ্ছে।

এ তো বার্থডে বা বিয়ে।